আর এই স্কুল এর বাস গুলি গেটের মুখেই দাঁড় করানো রয়েছে স্কুলটি রয়েছে আলীপুর এ--

এই স্কুলের উ গেটের সামনে একটি বাচ্চা সেখানে--

আশেপাশে দেখছে এবং সন্ধ্যেবেলায় এই ছবিটি তোলা হয়েছে ।

নদীর ও প্রান্তে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য ।

এবং গেটের সামনে একটা ছেলে সেখানে দাঁড়িয়ে রয়েছে।

এবং সেখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটি তাকে তাকে আলাদা জিনিসপত্র সাজানো রয়েছে।

ছবিটি তোলা হয়েছে একটি জিম সেন্টার এ এবং এই জিম সেন্টার -এর মধ্যে--

ছবিটি তোলা হয়েছে একটি দোকান এর সামনে যেই দোকান এর ভিতরটা --